তো সেটা যদি হয় তাহলে উম অনেক ভালো বেপার কারণ কি বলতো তুমি হয়তো লাইনে দাঁড়ালে আর তারপরে ফোন করে ডেকে নিলে যখন কাছে চলে আসলো তো তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমাদের উম এখানে এসে যদি করবো ভাব তাহলে অনেকটা টাইম লেগে যাবে তো ভালোই হলো কি বলো তুমি হম হম আহ তা তো ভালো হলোই কারণ এর মানে ছেলে পেলে হলে তো বা আমরা Young ছেলে পেলে এইগুলো ঠিক আছি এখানে ওখানে দৌড়া দৌড়ি করছি ঠিক আছি কিন্তু উনি তো বয়স্ক আর বয়স ও হয়ে গেছে যেখানে সেখানে লাইনে দাঁড়াতে অসুবিধাও হবে তো আর তোমাদের ওখানে গেলে অনেক দূরের ব্যাপারটা হয়ে যাচ্ছে পুরো একটা দিন সারাদিন নষ্ট হচ্ছে আর সঙ্গে উম বয়স্ক মানুষ তো সে ক্ষেত্রে ভাবছি যে আমার এখানে যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় আর যখন হবে তখন লাইন তো আমি দিয়ে দেব আর এর আমার যখন সামনাসামনি আসবে তখন একটা ফোন করে ডেকে নিলাম এর Number যখন আসলো তখন ওই জিনিষটা করতে পারবো

হম বয়স মোটামুটি ওই

হম তো দিদা তো এখন অনেকটা ভালো আছে না হম মোটামুড়ি এখন অনেকটাই সুস্থ আছে তবে শরীর নরম হয়ে গেছে বয়স্ক বয়স হলে যা হয় সেটাই হম সেটাই সেটা তো আলাদা ব্যাপার কারণ কি বলতো এখন তো মানুষগুলো এমন হয়েযাচ্ছে এখনকার generation মানুষগুলো দেখতেই পাচ্ছ সাইট বছরের পরে কিন্তু মনেহচ্ছে একদম বেকার হয়ে যাচ্ছে একটা মানুষ But আগেকার যারা মানুষ গুলো আছে তারা তাদের ক্ষেত্রে কিন্তু মানে ঠিক আছে তবুও হম তারাতো আর ওই ছোট থেকে ভেজাল জিনিষটা বা আহ ওই duplicate জিনিষটা খেয়ে বোরো হয়নি আমরা তো সব এখন ভেজাল এর যত রকমের chemical মেশানো রং দেওয়া সে সমস্ত জিনিস খাচ্ছি তো সে ক্ষেত্রে আমাদের আয়ু টাও কমতে শুরু হচ্ছে কিন্তু আগের যারা লোক তারাতো মোটামুটি বাড়ির ভাঙা সবকিছু খেত বাড়ির সরিষার তেল বলো বাড়িতে বাড়ির ধান করা চাল এই সমস্ত গুলো তো ওরা উম নিজেরা করতো বা সেই সমস্ত শাকসবজি গুলো নিজেরা করেই খেত তো chemical জিনিসটা আরকি কম খেত বলে ওদের হয়তো আয়ু টা বেশি কিন্তু এখনকার দিনের তো সেই জিনিসটা নয় সব কিছুতে chemical মেশানো আর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখবে সাইট বছরের আগেই মনেহয় অনেক অনেকে আছে যারা মারা যাচ্ছে বা রোগ রোগ রোগ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেটাই সেটাই মানে আহ ঠিকি বলেছো ভেজাল যা খাবার খাচ্ছি আমরা তো শরীরে তো effect হবেই না তো প্রত্যেকটা জিনিস যেমন positive, negative আছে যেমন কি বলতো যে negative যেমন আমাদের mind এ একটুতে বেশি ধরে নেয় তো same খাবারের negative টাও আমাদের একটুতে বেশি মানে কি বলে আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যায় এমন একটা ব্যাপার তাইনা

খুব তাড়াতাড়ি উহ মানে আর কি ধরে ফেলে আর হচ্ছে এখন দেখো ছোট থেকে বাচ্চা থেকেই মানুষের এর অসুখ বিসুখ খুব তাড়াতাড়ি ধরে যাচ্ছে এখন এর আগেকার লোকের সুগার পেশার এই সমস্ত জিনিস গুলো কিন্তু সোনা যাচ্ছিলনা কিন্তু এখন এভারেজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই সুগার পেসার হ্যাঁ মানুষের লেগে থাকছে হ্যাঁ তুমি ওটা বাদে দেওনা তারপরে ধরো এইদিক টা দেখো তুমি এখনকার বাচ্চা থেকে তোমার গ্যাস্টিকের Problem টা কত হচ্ছে বলো তো আর একটা বলো যারা বাচ্চা থাকছে মানে তোমার দশ বারো বছর চোদ্দ বছর পনেরো বছর

হ্যাঁ এখন তো বাচ্চা থেকে মানে এখন তো কোনো ওই সমস্ত এর মানে এর কি নেই নিয়ম নেই যে হবেনা কারণ এখন ছোট ছোট বাচ্চাদের চুল পেকে যাচ্ছে চুর দাড়ি সব পেকে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আর বয়েসের আর কোনো এখন সীমাবদ্ধতা নেই যে ছোটদের আহ রোগ হচ্ছেনা এখন ছোট থেকেই রোগ মানে চালু হয়ে যাচ্ছে উম একদমই একদমই এই জিনিসগুলো ধরো হয়ে যাক আর এবার ধরো এতো ভেজাল খাচ্ছে আর এইদিক থেকে ধরো সরকারের দিক থেকে এতটা ছোট ছুটি করেছে একবার আধার কার্ড একবার ভোটার কার্ড একবার এই একবার ওই তো মানুষ পুরো একদম কি বলব দেখো Income এর দিক থেকে বলতে গেলে মানুষ কিন্তু এখন অনেক পিছিয়ে যাচ্ছে কারণ হম হম হয়তো Lockdown কিছুদিন আসছিলো Lockdown এর কারণে তো অনেক মানুষের সবকিছু চলে গেছে তো মানুষের Income নেই কিন্তু মানুষের যে খরচা টা বাড়ানো হচ্ছে না তোমার অনেকটা বেশি বাড়ানো হচ্ছে কি মনেহয় তোমার হম হম হম অনেকটা বেশি বাড়ানো হচ্ছে আহ আচ্ছা তাহলে আমি এইদিকে দেখি আধার তা এইদিকে ঠিকঠাক করি হম উম কি হচ্ছে সামনে মাসে তো হওয়ার কথা আছে যদি হয়ে যায় তাহলে ভালো আর যদি না হয় তাহলে তোমাকে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই করবে দেখো ওখানে যদি হয়ে যায় তাহলে তো অনেকটা ভালো আর নাহলে তুমি ধরো একই চলে আসলে নিয়ে একাই এসে নাহলে দিদারটা পরে করে নেবে কারণ দিদা আসলে হয়তো আসার journey আছে বসে problem হতে পারে বা তোমার দাঁড়িয়ে থাকতেও problem হয়ে যেতে পারে হম উম তো তুমি এসে দেখে যাও বা তুমি করে যাও তারপরে নাহলে দিদার যদি ঐদিকে হয় করে নেবে নাহলে

ঠিক আছে তাহলে আজকে রাখি কালকে দেখি যদি হয়ে যায় তাহলে ভালো পরে আবার ফোন করবো হ্যাঁ আচ্ছা বেশ চলো তাহলে খেয়াল রেখো বুঝলে রাখলাম তাহলে আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো উম

একদম চলো Byee হম